একটা বাগান বাগানের পাশে একটা সাইড -এ বাড়ি দেখা যাচ্ছে সেখানে টেবিল চেয়ার আছে সাথে একটা সবুজ বোর্ড আছে বোর্ড -এ একটা লেখা আছে।

নিচে একটা মেয়েছেলে টেবিল -এর ওপরে বসে আছে একটা টেবিল ফ্যান আছে লাল।

এই সামনে একটা দুটো বাড়ি আছে মিডিল এ একটা গেট আছে সবুজ পিছনে দুটো নারকোল গাছ আছে তার পিছনে একটা পাথরের খিরিশ ফিরিশ থাকতে পারে সামনে কী সুন্দর সবুজ মাঠঘাট আছে সাথে লালচে লালচে রং।

এক ভদ্রলোক পাড়ে বসে আছে লাল ও সাদা লুঙ্গি পরে। সামনে একটা খয়রী ধরনের গরু ঘুরছে দূরে গাছপালা গুলো খুব সুন্দর।

দোকানটা খুব ভালো দেখতে । ভালো ভালো চিপস ঝুলছে সবুজ লাল সবরকম তেলের টিন রয়েছে।

তার নিচে সামনে লাল বিট তার নিচেরটা সাদা বিট এর সবুজ সিত্লাতে লাগানো সামনে রাস্তা খুব সুন্দর।

এটা একটা কলেজ । কলেজ -এর সামনে একটা সুন্দর সবুজ মাঠ আছে। কলেজ এর বিট -গুলো সবুজ দিয়ে কিয়ে ওয়াল -গুলো সাদা। সামনে সুন্দর গেট আছে সবুজ সিঁড়ি।